বাস -টি নীল ও সাদা কালার -এর পাশে একটি চায়ের বাগানও রয়েছে।

গাছগুলি লোহার গ্রিল দিয়ে ঘেরাও করা।

এখানে একটি বারান্দায় অনেকগুলো লোক বসে খাওয়া দাওয়া করছে।

ঘরটি ধূসর রঙে রঙ করা আছে ঘরটির ভিতরে অনেকগুলো লোক রয়েছে।

দোকানের সামনে অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে।